ষ্টুডিও -টা চারতালা যার নিচের দিকে সাটার দিয়ে ঘেরা এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে ষ্টুডিও -টার সামনের দিকে একটি বোর্ড রয়েছে পিঙ্ক সবুজ ও ধূসর রঙের|

এখানে যে ছবিটি রয়েছে একটা ফাঁকা জায়গা তার মধ্যে দূরে কিছু ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। কিছু বাড়ি সাদা রঙের কিছু লাল রঙের।

স্টেজ -এর পাশে একটা বড়ো দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে। যেটির রং সাদা। আর উপর একটি ছাউনি করা আছে। যেটির রং নীল রঙের।

সামনে একটি গেট রয়েছে। গেট -টি ধূসর রঙের। দু তিনজন মানুষকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে।

সার্কাস এ বিভিন্ন খেলা কসরত দেখানো হয় তার জন্য কিছু দঁঁড়ি ঝুলছে ওপরে লাইট সামনের প্রচুর চেয়ার দেওয়া রয়েছে চেয়ার গুলো লাল রঙের আর কিছু মানুষ ওখানে বসে আছে।

একজন শুয়ে আছে পুশআপ করছে সামনে একটা স্প্রে রয়েছে যে মেশিন টা এক কালার এর একটা তোয়ালে আছে নেভি ব্লু সাদা লোকটির কালো এবং একটা নীল রঙের জামা পড়েছে ।

আর একটা লাইট পোষ্ট কিছু ইলেকট্রিক তার রাস্তায় প্রচুর গাড়ি চলছে। একটা হলুদ রঙের একটা বাস ও একটা ট্যাক্সি আছে।